ভেতরে কিছু সেল্ফ রাখা রয়েছে।

ওপরে একটি লাল রঙের পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে।

নীচে সবুজ ও লাল কার্পেট পাতা।

পাশে বিভিন্ন রকম দোকান দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটি গয়নার দোকান দেখতে পাওয়া যাচ্ছে সামোনে কিছু গয়না খুলে রাখা রয়েছে।

তিতীয় স্তরে হোটেল প্রিন্স রয়েছে।